string ফাংশনের tutorial আপনাদের স্বাগত
আমি এখানে দেখানো string ফাংশন সম্পর্কে বলবো
এদের অধিকাংশই খুব দরকারী এবং দৈনন্দিন অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য
এবং অবশ্যই আমি যা সব videos বানাবো বা বানিয়েছি সেগুলির জন্যও প্রযোজ্য
ok আছে আমি আপনাকে প্রথমে দেখাবো strlen
এটি অত্যন্ত সহজ যেখানে আমাদের কাছে hello নামে একটি string ভ্যারিয়েবল রয়েছে
এখন এই ফাংশনটি একটি string নেয় এবং ওই string a অক্ষরের সংখ্যা গননা করে
আমাদের কাছে এখানে 1 2 3 4 5 টি অক্ষর রয়েছে
আমাদের এই ফাংশন ব্যবহার করে ভ্যারিয়েবল $string এর মান echo করতে হলে আমাদের browser ফল হিসাবে 5 থাকা উচিত
এখন পরের ফাংশনটি এর জন্য প্রযোজ্য
আপনি একটি for loop ব্যবহার করে string অক্ষরের সংখ্যা অনুযায়ী loop করতে চাইলে একটি নির্দিষ্ট mb string ভিতরে নিতে mb substring এর প্রয়োজন হবে
উদাহরণস্বরূপ যদি আপনার কাছে my name is alex string থাকে
এবং আমরা এর মাধ্যমে loop করতে এছাড়া প্রতিটি অক্ষর যাচাই করতে চেয়েছিলাম
উদাহরণস্বরূপ আপনি আমার name splitter tutorial দেখে থাকলে আমরা প্রতিটি অক্ষরের মাধ্যমে loop করেছি যতক্ষণ না আমরা সেখানে থেকে একটি space পেয়েছি এবং সেখান থেকে আমরা last name save করেছি
সুতরাং প্রথমে আমি mb substring echo করব
এবং তারপর যে string পরীক্ষা করতে চাই সেটি উল্লেখ করব
আপনাকে শুরুটা নির্দিষ্ট করতে হবে তাই আমি বলব1
আসলে আমি শূন্য বলবো সেক্ষেত্রে দৈর্ঘ্য হবে – 2
এটির my echo করা উচিত
refresh করুন ok আছে আমরা my পেয়েছি
এটি কি করেছে যে এটি এই string এর মাধ্যমে গেছে ঠিক আছে আমরা শূন্য দিয়ে শুরু করব ​এবং 12 এর জন্য এটি এখানে echo করব
এখন আমি কি করব আমি বলব strlen দুঃখিত length equals strlen of string
আমি এখানে এই string দৈর্ঘের জন্য একটি নতুন ভ্যরিয়েবল বানাচ্ছি
তারপর এই value 2 দ্বারা প্রতিস্থাপন করব
যতক্ষন আমি শূন্য থেকে শুরু করি আমি সেখানে string দৈর্ঘ্য রাখতে পারি বা দুঃখিত length এবং যেই আমরা refresh করি আমরা সম্পূর্ণ string পাই
আমি এটিও করতে পারি যে এখানে শেষে আমার নামের জন্য strlen মাইনাস 5 fullstop সমেত লিখতে পারি তাহলে আমি বলছি মাইনাস 5
সুতরাং এটি দৈর্ঘ্য থেকে 5 বাদ দেবে এবং শুধুমাত্র my name is echo করবে
refresh করুন আমরা পেয়েছি my name is
এই দুটি ফাংশন খুবই উপযোগী এবং strlen ব্যবহার করে so এখানে mb substring এর জন্য প্রযোজ্য
ok আছে এখন পরের ফাংশন explode দেখব
এখন explode একটি string নেবে যা এখানে রয়েছে
চলুন লিখি 1 2 3 4 5
এবং explode ফাংশন explode echo করবে
এটি আপনার সাধারণ string শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙ্গে দেবে এটি একে একটি অ্যারেতে break করবে
সুতরাং আমরা এটি বানাতে এবং লিখতে চাই
আমি 1 2 3 4 5 কে অ্যারের প্রতিটি পৃথক element সঞ্চিত করতে চাই
আমি বলবো explode string no বলব nostring break করতে কি ব্যবহার করা হয় তা উল্লেখ করব
at মুহূর্তে at একটি space
আমাদের slash থাকলে এটি slash দ্বারা প্রতিস্থাপন করতাম
কারণ এটি নির্দিষ্টভাবে জানে এটি কোথায় শুরু হচ্ছে এবং এটি হল separator
এটি দ্বিতীয় value তাই এই মুহূর্তের জন্য স্পেস রাখি this আছে
তাই আপনি এখানে so ইচ্ছে যোগ করতে পারেন এটি একটি asterisk হতে পারে
এটি যে কোনো চিহ্ন হতে পারে আপনাকে নির্দিষ্ট করতে হবে যে কি স্ট্রিংটিকে breaks করছে
explode এবং তারপর string এর name
এবং এটি হয়ে যাওয়া উচিত
এখন এটি দেখি
refresh করুন
array এখন array ইকো করছি
আপনি দেখতে পারেন যে আমি এখানে শুধুমাত্র একটি array echoed করেছি
আমরা এটি বলতে পারি যে এটি array তে set করেছি কারণ আমরা এটি array we মৌলিক tutorial শিখেছি
এটি এখানে বলে যে আমাদের কাছে অ্যারে রয়েছে
তাই এখন এরই উপর এই ফাংশন ব্যবহার করে echo করলে
বাস্তবে এটিকে প্রথমে একটি ভ্যরিয়েবলে set করা প্রয়োজন
লেখা যাক exparray সমান ওটি এবং তারপর বলব exparray এবং আমরা সংখ্যাগুলিকে echo করতে পারি
আমরা শূন্য we দুই তিন চার ব্যবহার করতে পারি এবং এরকম চলবে
তাই যেই এটির মান শূন্য হবে এটি 1 এর সমান হবে
তাহলে ধরুন আমরা 1 কে echo করতে চাই so 2 এর সমান হওয়া উচিত
আমরা সফলভাবে আমাদের অ্যারেকে বিভক্ত করেছি
যেমনকি আমি আগে বলেছি আমরা এখানে slash রাখি এবং space slash দ্বারা প্রতিস্থাপন করি
এবং আমরা এখানে ঠিক একই ফলাফল পাই
ok আছে সুতরাং এটি হল explode
এখন এর বিপরীত হল implode
চলুন এটি মুছে দেই
আপনি এখানে implode ফাংশন দেখতে পারেন এটিকে join ও বলে
তাই আপনি আপনার পছন্দ অনুযায়ী এটিকে join so implode বলতে পারেন
তাই আমি কি করি যে একটি নতুন string এবং তার implode value লিখব এবং আমরা আমাদের exparray কে implode করব
ok আছে এখন এটি দেখি
আমরা এটি কোনো errors ছাড়াই করেছি
এখন আমরা আমাদের নতুন string echo করলে
এটি মনে করবে যে আমরা কোনো স্পেস ছাড়া কি দিয়ে শুরু করেছি
কি দিয়ে অ্যারে বিভক্ত করে তা আপনি উল্লেখ করতে পারেন
তাই এখানে আমি space যোগ করব কিন্তু ওখানে slash চাইলে আপনি এখানে একটা ফরওয়ার্ড slash লিখে ফলাফল পেতে পারেন
কিন্তু ফিরে আসি এই ফাংশনগুলি to এবং from অ্যারে রূপান্তর করতে
explode এবং implode এবং যেমনকি আমি আগে বলেছি এটিকে join লিখতে পারি
তাই refresh করুন আমরা ঠিক একই ফলাফল পাই
এটি এখানে implode ফাংশন
এখন পরের ফাংশনে যাবো যা হল nl2br
ডেটাবেস নিয়ে কাজ করার জন্য এই ফাংশন সত্যিই কার্যকরী এবং সহজ
যখন তাৎক্ষণিক লাইনের ভিত্তিতে তথ্য সংরক্ষণ করা হয়
এখন মনে করুন আমি বলেছিলাম আপনি আমার মৌলিক টিউটোরিয়ালগুলি দেখলে আপনি জানতেন
এই hello বা এই বলি hello new line another new line এবং semi এখানে একটি সেমিকোলন লিখব যা এখানে একটি line break
এটিকে এইভাবেই রাখি
আমি এটি echo করলে আমরা কল্পনা করতে পারি কি হবে
আমরা এটি পাবো
আমরা এগুলি পৃথক lines চাইলে আমাদের br ব্যবহার করা উচিত
তাই আপনি কোনো কারণে html ব্যবহার করতে so চাইলে so আপনি ডাটাবেসের ফলাফল থেকে গ্রহণ করলে আপনাকে তাতে line breaks দিতে base জটিল ফাংশন বানাতে have
ডেটাবেসে set করলে এটি এরকম হয়
তাই আপনি এটি বানাতে so পারলে এবং ডেটাবেস একেবারেই ভালো so লাগলে আপনি বাস্তবে এই করতে চান যে echo এইভাবে হোক যাতে এতে নিজে থেকে break এবং উদ্ধৃতিচিহ্ন ব্যবহার করার প্রয়োজন so হোক
কিন্তু আপনি একটি string এর শুরুতে nl2br লিখলে আমরা সেখানে বন্ধনী শেষ করব
আপনি দেখবেন যে এটি আমাদের ইচ্ছেমত echo করছে
আমরা উপরে একটি line break পাবো কারণ আমরা এটি করেছিএখানে একটি space জুড়েছি চলুন এটি সরাই
তাই nl2br ছাড়া আমরা সবকিছুই এক lines পাবোএবং nl2br থাকলে আমরা পৃথক lines পাবো ঠিক যেমন আমরা চাই
সময়ের অভাবে video এখানে বন্ধ করছি বাকি ফাংশনগুলির জন্য অন্য ভাগ রয়েছে ওটি অবশ্যই দেখুন
এই tutorial অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ শুভবিদায়